এই ছবিটির মধ্যে একটা টোল গেইটের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে একটি মারুতি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ফোর হুইলার গাড়ি।

এবং টোলগেটে দুই একজন মানুষের দৃশ্য দেখতে পা পাওয়া যাচ্ছে এখানে একটি সাইনবোর্ড লেখা রয়েছে সাইনবোর্ডটিতে লেখা রয়েছে স্টপ বলে।

এই ছবিটির মধ্যে একটি বড় একটি বিল্ডিংঙ্গের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি পোস্টারের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এখানে পোস্টারে লেখা হচ্ছে ভিউজ ক্লিক পয়েন্ট মারুতি সুজুকি হোন্ডাই ।

আর দুকানের বাইরে দুইটা চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে একটি লাল রঙের একটি কালো কচুয়া রঙের।

আরো একটি ঝাড়ু দেখতে পাওয়া যাচ্ছে দুকানের ভেতরে অনেকটা বস্তা রয়েছে বস্তার ভিতরে অনেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই বিল্ডিংয়ে অনেকটা এ_সি মেশিন বাইরে ফিট করানো রয়েচে একজন মানুষ একানে একটি সাইকেল নিয়ে দাঁড়ানো অবস্থায় রয়েচে একজন মানুষ একানে বসা অবস্থায় রয়েচে।

এতগুলি কলা এবং অনেক গুলি কলা দেখতে পাওয়া যাচ্ছে আপেলের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

এই চবিটির মদ্যে একটি নার্সারির দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে নার্সারিটির নাম রয়েচে সুমির নার্সারি ।

একা একানে অনেকটা বিল্ডিংগের মতো দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে একজন দুই তিনজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকটা কানেকশন রয়েসে যেগুলা দিয়ে কারেন্ট কন্ট্রোল করা হয় কোন লাইনে কোন দিকে যাবে সেটা এখান থেকেই নির্বাচন করা হয়।

এই মাটের পাশে দিয়ে একটি চোটটো একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে দেখতে পাওয়া যাচ্চে এবং অনেকটা সুন্দর।

আর এই ঘরিটির মধ্যে একটা বরাক পাথ লেব ল্যাব সেন্টার দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে অনেকগুলা রান্নাবান্নার জিনিস দেখতে পাওয়া যাচ্ছে গ্যাসের চুলা রাইস কুকার ।

একটি মাস দোয়ার জন্য একটি বড় বাস্ক দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা লাইটও জ্বলিতেসে অনেক জন মানুষদেরকে দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে একটি নদীর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে নদীর পাশে দুই তিনটি বাইক রাখা হয়েছে।

এটি টাবু গাড়ি রয়েছে কয়েকটি টউ কড়ায় বাসন মাজটে ডেকতে পাওয়া যাচ্চে আর এখানে কয়টি চুট বড় গাসপালা দেখতে পাওয়া যাচ্চে।

এই ছবিটির মদ্যে ছোট্ট একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে আর রাস্তাটি কুবই এবং জাম ছিল একজন মানুষ সাইকেল চড়ে যাইতেসে আরো একজন মানুষ রিসকা করে কয়েকজন যাত্রীকে নিয়ে চলিয়া যাইতেসে।

বিল্ডিংয়ের রং সম্পূর্ণ হচ্ছে হলুদ রঙের এবং কয়রি রংয়ের বিল্ডিংয়ের উপর টিনের ছাদ দেওয়া দিয়ে তৈরি হয়ছে।

এই ছবিটির মধ্যে একটি টুল গেটস দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে একটি দোকানের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দোকানের অনেকটা বড় একটা শোকেস দেখতে পাওয়া যাচ্ছে।

এই শোকেজের উপরে ঠাণ্ডার জিনিস স্প্রাইট সেভেন আপ ম্যাঙ্গো ইত্যাদি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে আরও একটি শিখরেরও সারি দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা বোতলও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে ইলেকট্রনিক্স -এর জি জিনিস যেটা গুলা কার -এর মানে ঠিক করতে যেটার প্রয়োজন সেই প্রয়োজন জিনিসগুলি দেখতে পাওয়া যাচ্চে উপরের দিকে গেলে অনেকটা ফ্যান -ও লাগানো রয়েচে অনেকটা বাল্প -ও লাগানো রয়েচে।

এই ছবিটির মধ্যে একটি বড় একটি বাসকে দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা ছোট বড় গাছও দেখতে পাওয়া যাচ্ছে আর বাসের সামনে সবির টুনি সাইড দিয়ে লাইট দিয়ে সাজানো রয়েছে খুবই সুন্দর।

এই বাঁধের মধ্যে অনেকটা বাইকও দেখতে পাওয়া যাচ্ছে অনেকে বাইকের ওপর বসে আছে।

আর অনেকগুলা সুন্দর সুন্দর টাইলস লাগানো রয়েছে এখানে আর টাইলসের উপরে কুকুরটি উ দাঁড়িয়ে রয়েছে।

আর এই জায়গার মধ্যে কয়েকটি ফোরহুইলার গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে আরও দুইটা ট্রেভেলারসও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলা ক্যালেন্ডার দেখতে পাওয়া যাচ্ছে একটি দেওয়াল রয়েছে দেওয়ালটা হচ্ছে ব্লু রঙ্গের আর এই ব্লু কালারের দেওয়ালের মধ্যে অনেকটা সার্টিফিকেট টাঙ্গিয়ে রাখানো হয়েছে।

এই চবিটির মধ্যে শ্রী গনেশ অপটিক্যাল এইটার একটা সাইন বোর্ড রয়েছে এই সাইনবোর্ডটার ফ নীচে একটা বড়ো চশমার দুকান রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি ঘরের ভিতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এই ঘরটি হচ্ছে খুবই পুরাতন ঘর মনে হচ্ছে।

আর এখানে একটি ভালটিও লাল রঙের দেখতে পাওয়া যাচ্ছে একটি বড়ো বাল্বও জ্বলিতেছে।

এই ছবিটির মধ্যে একটি জঙ্গলের ভিতরে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

আর বেশিরভাগই এখানে বাঁশ-বেত দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলা সবুজ রঙের বাঁশ-বেত এদিক থেকে ওদিক দু লাইল মধ্যে রয়েছে আর ছোট্ট ছোট্ট ঘর বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে অনেকগুলা নতুন নতুন সাইকেল রাখানো রয়েসে এই প্রত্যেকটা সাইকেল নৎ একেকটা একেক ডিজাইনের মতো রাখা হয়েছে।

এই ছবিটির মদ্যে একটি ব্রীজের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ব্রীজের উপরিভাগে একটি ভোরো একটি লাইট ও জ্বলিতেছে আর এই ব্রীজের মইদ্যে একটি বড়ো ইদ্যু বৈদ্যু --

দেখতে পাওয়া যাচ্চে বৈদ্যুতিক খুঁটির অনেকটা তার লাগানো রয়েচে।

আর এখানে অনেকগুলো টেবুল সাজানো রয়েছে অনেকগুলা চেয়ার লাগানো রয়েছে টেবিলের উপরে একটি সসও দেখতে পাওয়া যাচ্ছে।

সাইনবোর্ডটাতে লেখালো রয়েছে ওপেন জিম জিম ব্যায়ামশালা।

কুয়েত জুরা লুলা দেখতে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর সুন্দর জুলা দেখতে পাওয়া যাচ্ছে লাল হলুদ ব্লু কালারের।